ওয়াটার পার্ক -এর দৃশ্য যেখানে পাশেই একটি সুইমিং পুল রয়েছে। এখানে ঘন বন দেখতে পাওয়া যাচ্ছে তার আগেই ছোট্ট ছোট্ট ঘর দেখতে পাওয়া যাচ্ছে যেটা--

দাঁড়িয়ে রয়েছে বাস -এর অপেক্ষায়। কিছু মানুষ যাতায়াত করছে উম প্রচুর গাড়ি যাতায়াত করছে এবং রাত্রে বেলার একটা দৃশ্য।

সুপারি গাছের পাছে পাশে রয়েছে ল্যাম্পপোস্ট । চারিদিকে গাছপালা আরো রয়েছে এবং রাস্তার এ দিকে রয়েছে ব-ও ছোটো ছোটো ইউকো ব্যাঙ্ক লেখা পোস্টার ।

দেখতে পাওয়া যাচ্ছে কিছু গাছ রয়েছে একটি চিয়ার রয়েছে একটি টেবিল রয়েছে এবং টবগুলো রয়েছে লাল রঙে--

এই আবার ও একটি সুইমিংপুল দেখতে পাচ্ছি | যেটা স্লাইডিং রয়েছে দুটো সবুজ আর একটা আ নীল রঙের | এবং একটি হলুদ রঙের রয়েছে ওর পিছনে ঠিক --

এবং তার পিছন দিকটাই অর্থাৎ তার ডান দিকেও একটা কাঠের টুকরো রয়েছে এবং সে হাঁটাচলা করছে এর মধ্যে দিয়ে এবং ঘাসও দেখতে পাওয়া যাচ্ছে সবুজ রঙের ।